science of wealth তার সংজ্ঞার মূল বিষয় বস্তু হলো সম্পদ উৎপাদক ও ভোগ অর্থনীতির সাথে উন্নয়ন

উন্নয়ন ব্যষ্টিক অর্থনীতি যেখানে সম্বন্ধে বলা হয়েছে সেই ব্যষ্টিক অর্থনীতি মূলত ব্যক্তি এবং ফার্মেজ অর্থনীতি আচরণ নিয়ে এবং তাদের পারস্পরিক সম্পর্কবাজার বিরাজমান পুষ্পাক্ষ ও সরকারি নিয়মাবলির মাধ্যমে বিশ্লেষক করে বেস্টিক অথনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা যা বেক্তি পরিবারে পরিবার ও আর্ম কিভাবে বাজারে তাদের বন্টন অকৃত আহ সীমিত সম্পদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তা নিয়ে আলোচনা করে বাজার বলতে বোঝায় যেখানে দ্ৰব্য অথবা সেবামূকল কেনা বেচা করা হয় দ্রব্য অথবা সেবামূকল আহ সমূহের চাহিদা ও যোগান সব সিদ্ধান্ত ও আঁচড়েন উপর ভিত্তি করে আঁচড়েন উপর ভিত্তি করে আহ এখানে বলা যায় যে অর্থনীতিক আহ বেস্টিক অর্থনীতি তা হচ্ছে অর্থনীতির একটি শাখা বেক্তির পরিবার ও ফ্রাম কিভাবে বাজারে তাদের বণ্টাকৃত সীমিত সম্পদ নিয়ে চিন্তাও গ্রহণ করে তা নিয়ে আলোচনা করে বাজার বলতে বোঝায় যেখানে দ্রব্য অথবা সেবা মূলক কেনা বেচা করা হয় দ্রব্য অথবা সেবামূলক সমূহে চাহিদা ও যোগান এই সব সিদ্ধান্ত আচরণের উপর কিভাবে প্রভাব ফেলেন বেস্টিক অর্থনীতি তা এর নিরীক্ষা করে বাজারে অবশই একটি দ্রব্য বৃদ্ধমান থাকেন এই তত্ত্বের গতিটি

বৃত্তি করে বাজার ভারসম্য ও পৌঁছে নেই এবং বৃহৎ দৃষ্টিতে চাহিদা এবং যোগানের বিশ্লেষক বলা হয় বাজারের কাঠামো যেমন পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজার আচরণ ও অর্থনৈতিক efficiency এর জন্য বাধা স্বরূপ সাধারণ অনুমতি শর্ত থেকে যখন বিশ্লেষণ আরাম্ভ হয় এবং বাজারের অন্যান্য আচরণ অপরিবর্তিত থাকে আংশিক ভারসাম্য ও বিশ্লেষণ করা হয় সাধারণ ভারসাম্য তত্ত্ব বিভিন্ন বাজারের পরিবর্তন এবং সকল বাজারের সামগ্রিক পরিবর্তন এবং ভারসাম্যের বিপরীতে তাদের গতিবিধি ও

এবার আমরা বলব সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি অর্থনীতির নিয়মিক সমুখে সামগ্রিক দৃষ্টি কোন থেকে বিশ্লেষণ করে সামগ্রিক বলতে যাবতীয় জাতীয় আই ও জাতীয় উৎপাদন বেকারত্বের খাঁর মুদ্রাস্ফীতিকে এবং আংশিক সামগ্রিক ভোগ বিনিয়োগ ব্যায় ও তাদের উপাদানকে বোঝায় আর্থিক নীতি ও রাজস্ব নীতিকে ইহা অর্ধায়ন করে উনিশ সাইট সাল থেকে সমষ্টিক অর্থনীতি আরো অনেক ক্ষেত্রে তার বিশ্লেষণ বৃদ্ধি করেছে

অসম্পূর্ণ প্রতিযোগিতা এছাড়াও সামষ্টিক অর্থনীতি বিবেচনা হীন উৎপাদন সংঘের উপর দীর্ঘ মেয়াদি প্রভাব এবং একটি দেশের ও দেশের অন্তরে জাতীয় আয়ের প্রবিদ্ধি নিয়েও বিশ্লেষণ করে উপাদান সমূহের মধ্যে

বিভাগ ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কিত সাম্প্রতিক উন্নয়নে আচরণে অর্থনীতি ও পরীক্ষণমূলক অর্থনীতি নাম দুটি শাখা অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও সামাজিক বিজ্ঞানের অন্নান্য শাখাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন অর্থ

ইতিবাচক অর্থনীতি পছন্দ ও মূল্য নির্ধারণ এবং মূল্য নির্ধারণ ইত্যাদি বিষয়কে প্রাধান্য দেয় আবার অর্থনৈতিক main stream অর্থনীতি ও হেটারোডক অর্থনীতি এই দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয়

ও প্রবন্ধ বৃত্তিক অনুসন্ধান নিয়ে আলোচনা করেছে এবং the new আহ লোব্রোবি আহ the dictionary of economy বইটিতে অর্থনীতির বিভিন্ন শ্রেণীভাগ ও উপশ্রেণীভাগ বিন্দমান তাও উল্লেখ করা হয়েছে গণিত গাণিতিক অর্থনীতি ও পরিমান গত অর্থনীতি অর্থনীতি নিয়ে অর্থনীতি একটি আহ অধীত অধিতাব বিষয় যা কখনো জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে কখনো সাহিত্যিক পদ্ধতি ব্যবহার করে আহ এপ্ল্যামলসে তার বিখ্যাত গ্রন্থ foundation of Economics analysis করে ঊনিশো সাচলিশে অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে

উৎপাত সম্পর্কিত বিশ্লেষণে গাণিতিক ও পরিসংখ্যা পদ্ধতিতে প্রয়োগ করা হয় উদহারণ স্বরূপ বলাযায় যে একটি তত্ত্বে অনুহিত শর্ত শর্ত ধরা হয় যে অন্নান্য সব আহ কিছু অপরিবর্তিত থাকে একচুল বেশি শিক্ষিত ব্যক্তি একজন কম শিক্ষিত ব্যক্তি চাইতে বেশি আয় করবে অর্থনৈতিক পরিম, যান গুলো ভিন্ন সম্পর্কের গাণিতিক ও পরিসংখ্যা বিষয়গুলি অন্তর্ভুক্ত করে economic economic tips পরিমান গত পরিমাপের সূত্র তুলে ধরতে পারে এগুলো অন্তর্ভুক্ত হয় বিভিন্ন তত্ত্ব পরীক্ষার ও আহ পরিশোধনের জন্য বিগত চলত গুলোর বর্ণনা এবং আগামীতে আসবে এধরনের চলকের সম্পর্কে ভবিষৎ বাণী করার জন্য জাতীয় পরিমাপ গুলো হচ্ছে আচ্ছা জাতীয় পরিমাপের মধ্যে কি আছে জাতীয় পরিমাপ গুলো হচ্ছে একটি জাতির অর্থনৈতিক কর্মকান্ড সমুহবে সংস্পর্শে এতো সংক্ষেপে এতো প্রকাশিত করা পদ্ধতি জাতীয় পরিমাপ হচ্ছে দৈত্ত গণনা পদ্ধতি যাতে কিছু তথ্যের সু নির্দিষ্ট পরিহার উল্লেখ থাকে এগুলো জাতীয় আয় ও দ্রব্য পরিমাপ NIPK অন্তর্ভুক্ত করে যা একবছর বা বছরের একটি অংশে উৎপাদিত দ্রব্য এবং কয়েক আয়কে অর্থাকারে পরিমাপ করে নিপা একটি অর্থনৈতিক গতিপথের বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে এবং বাণিজ্য চক্র বা দীর্ঘ সময় ধরে তা পরিমাপ করে দ্রব্য মূল্যের তত্ত্ব সমূহে সাধারণ ও প্রকৃত পরিমাপের মধ্যে পার্থক্য করতে পারে যা অতিরিক্ত সময়ের মূল্য লাভ আহ মূল্য স্তর পরিবর্তনের জন্য মোট অর্থের পরিমান সঠিক ভাবে পরিমাপ করতে পারে এই জাতীয় পরিমাপ গুলো বিনিয়োগ মজুত জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক মূলধন আহ প্রবাহের হিসাব কে অন্তভুক্ত করে কৃষি অর্থনীতিও রয়েছে কৃষি অর্থনীতি যেটা

কৃষি অর্থনীতি হচ্ছে আহ অর্থনীতির একটি আহ শব্ধ প্রাচীন এবং সুপ্রতিষ্ঠিত শাখা ইহা কৃষি ক্ষেত্রে প্রভাব বিস্তারি করি অর্থনৈতিক শক্তি সম্মূহ এবং অর্থনীতির বাকি অংশ প্রভাব বিস্তারকারী কৃষি ক্ষেত্রে সমূহকে নিয়ে আলোচনা করে ইহা হচ্ছে অর্থনীতির একটি গুরুত্ব পূর্ণ অংশ যা জটিল বিশ্বে প্রকৃত অবস্থার আহ নিরুখে নিরিখে বেস্টিক অর্থনৈতিক তত্ত্ব প্রয়োগে প্রয়োজনীয়তা তুলে ধরে এবং অনেক সাধারণ মানুষ কে অনেক সাধারণ আহ আবেদন কে খুব বেশি গুরুত্ব দেয় ঝুঁকি ও অনিশ্চয়তা গৃহস্থালি আচরণ এবং শ্রমপদের অধিকার ও প্রপ্তার মধ্যে সম্পর্ক সম্প্রীতি এর পদ্ধতিতে আন্তর্জাতিক দ্রব্য এবং বাণিজ্য এবং পরিবেশ নীতি অন্তর্ভুক্ত হয়েছে উন্নয়ন ও প্রভিতি অর্থনীতি সম্পর্কে বলা হয়েছে এখানে প্রভিতি অর্থনীতি অর্থনীতি প্রভিতি উপাদান গুলোকে নিয়ে আলোচনা করে অর্থনীতি প্রভিতিক হচ্ছে একটি দীর্ঘকালীন সময় একটি দেশে মাথাপিছু উৎপাদন বৃদ্ধির পরিমান ভীর্ণ দেশের

প্রযোক্তিগত পরিবর্তনে আরকে অন্তর্ভুক্ত করে এই উপাদান গুলো তৈরি আহ তৌইত্ত ও ধারাবাহীক ভাবে এবং প্রবিধি পরিমাপে প্রত্যেক আহা প্রতিনিধিত্ব করে থাকে প্রতিনিধিত্ব করে থাকে নির্দিষ্ট কিছু স্তরে উন্নয়ন অর্থনীতির স্বল্প আইয়ের স্বল্প আইয়ের দেশ সম্বন্ধ সংশ্লিষ্ট উন্নয়ন প্রক্রিয়ায় কাঠামোগত পরিবর্তন দারিদ্রতা এবং অর্থনৈতিক গতিকে সামনে রেখে অর্থনৈতিক হাতিয়ার সম্মুখে বিশ্লেষণ করেন

অর্থনৈতিক প্রক্রিয়া সম্পর্কে আলোচিত করা হবে অর্থনৈতিক প্রক্রিয়া হচ্ছে অর্থনৈতিক শাখা যা সামাজিক মালিকানা পরিচালনা এবং অর্থনৈতিক সম্পর্ন বন্টন পদ্ধতি ও প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করে সমাজের একটি অর্থনৈতিক প্রক্রিয়া হচ্ছে

পদ্ধতিতে সংগঠনকে সমাজতান্ত্রিক বেবস্থা ও কুচিরবাদ বেবস্থা বেবস্থা ভাগে ভাগকরা যাহাতে বেশিরভাগ উৎপাদন হয়ে থাকে যথাক্রমে রাষ্ট্রীয় মালিকানা বেসরকারি Enterprise এর মাধ্যমে এছাড়াও উভয় ব্যবসা প্রচলিত থাকলে তাকে মিশ্র অর্থনীতি বলা হয় একটি সাধারণ উৎপাদন ও অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি সম্মুখে সংমিশ্রণ করে করে যাকে রাজনৈতিক অর্থনৈতিক বলা হয় তুলনা মূলক অর্থনৈতিক প্রক্রিয়া বিভিন্ন অর্থনৈতিক বা প্রক্রিয়ার মাধ্যমে সম্পর্কযুক্ত শক্তি ও আচরণীয় আলোচনা করে এবার হচ্ছে অর্থ ব্যবস্থা বিষয়ে অর্থনীতি অর্থ ব্যবস্থা বিষয়ক অর্থনীতি আর্থিক কর্মকান্ড পরিচালনা এবং ঝুঁকি পূর্ণ পরিবেশে আর্থিক সঙ্কট বন্টন কিভাবে করা যায় তাই নিয়ে আলোচনা করে তাই আর্থ ব্যবস্থা বিষয়ক অর্থনীতি অর্থ বাজার আর্থিক সরন্জাম সমূহ ও কোম্পানি সমূহে আর্থিক কাঠামো সমন্ধে ভালো কাজ করে ক্রীড়া তত্ত্ব ক্রীড়া তত্ত্ব ফলিত গণিতের একটি শাখা যা উপাদান সম্মূহের মধ্যে কৌশল গত প্রক্রিয়া নিয়ে বিশ্লেষণ করে শিল্প সংখ্যা এবং তত্ত্ব অর্থনীতি সম্পর্কেও এখানে আলোচিত আছে শিল্প সংখ্যা হচ্ছে শিল্প সংখ্যার ফর ফ্যান সম্মূহের কৌশলগত আচরণ বাজার কাঠামো এবং তাদের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে সাধারণ বাজার কাঠামোর সম্মোহন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজার একচেটিয়া প্রতিযোগিতা আহ এবং আলীগড় আহ বকলীর বিভিন্ন ধরণের আহ বিভিন্ন ধরণ এবং একচেটিয়া বাজার আহ তথ্য অর্থনীতি হচ্ছে তথ্য অর্থনীতিক অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের তথ্যের উপস্থিতি বা অনুপস্থিতি কিভাবে প্রভাবিত করে তা বিশ্লেষণ করে তত্ত্ব অসংহতিত ধারধাপি এক্ষেত্রে গুরুত্ব পূর্ণ যখন এক পক্ষে অন্য পক্ষের তুলনায় বেশি আহ নির্ভর যোগ্য তত্ত্ব থাকে তত্ত্ব অসংহতিত অসংহতি অনৈতিক অবক্ষয় বিরূপ নির্বাচনের মতে সমস্যা কে বাড়িয়ে তোলে যা চুক্তি মতভেদে বিশ্লেষণ করা হয় তত্ত্ব অর্থনীতি অর্থ বেবস্থা বীমা চুক্তির মতবাদ এবং ঝুঁকি ও অনিশ্চয়তা সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত এবার হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি আন্তর্জাতিক অর্থনীতি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য আন্তর্জাতিক আহ সীমান্ত সম্মূহের মধ্যে দ্রব্য ও ব্যবসা প্রবাহ নির্ণয় করে বিশ্লেষণ করে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা সমষ্টি আর্থিনীতির একটি অংশ যা অন্তর তাজিক সীমান্ত সম্মূহের মধ্যে মূলধন প্রবাহ ও exchange rate এ উপ ইহা কি প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করে বিভিন্ন দেশের মধ্যে দ্রব্য সেবা ও মূল্যায়নের বাণিজ্য বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে প্রকৃত প্রতিযোগিতা মূলক

সমূহ অর্থনীতি সমূহ অর্থনীতি সমূহ বাজার কার্যক্রম ও শ্রম প্রবাহ পর্যবেক্ষণ করে শ্রম প্রবাহ পর্যবেক্ষণ করে আর্মিক ও মালিকের পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে শ্রম বাজার কার্যক্রম পরিচালিত হয়ে থাকেন শ্রম অর্থনীতি শ্রম সেবা প্রদান করি অর্থাৎ শ্রমিক যে ব্যক্তির শ্রমে চাহিদা রয়েছে অর্থাৎ মালিক মজুরি নির্ধারণ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও কর্মরত ও বেকার শ্রমিক ও বেকার সমস্যা সমাধান নিয়ে পর্যতুলনা করে কল্যাণ অর্থনীতি কল্যাণ অর্থনীতি হচ্ছে আর্থিনীতির একটি শাখা যা বেস্তিক অর্থনীতিতে একটি অর্থনীতির বন্টনও কৃত দক্ষতা নির্ধারণ ও আহ ইহা একটি অর্থনীতির বন্টন অতিরিক্ত ক্ষমতা দক্ষতা নির্ধারণ ও ইহা সংশ্লিষ্ট আয় বন্টন নিয়ে আলোচনা করে ইহা ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক কর্ম কান্ড পরীক্ষার মাধ্যমে সামাজিক কল্যান

পক্ষে উপাদান বা ভোগের উপর খারাপ প্রভাব যেমন বায়ুদূষণ আহ বাজার উম ব্যবস্থাকে ব্যর্থ করেদিতে পারে পরিবেশ অর্থনীতি মূলত সরকারি নীতি এইসময় ব্যর্থ থাকে বিভাবে সমাধান করবে তা নিয়ে আলোচনা করে সরকারি নীতি কিছু নিয়ম কে প্রতুললিত করা যা ব্যায় মুনাফা বিশ্লেষণ নাম পরিচিত বা বাজার একসব আহ বাজার এসব সমাধান করে বিভিন্ন ফী পুন নির্বাসনের মাধ্যমে বা সম্পদে অধিকারে সংজ্ঞা পরিবর্তিত মাধ্যমে আইন ও অর্থনীতি আইন এবং অর্থনীতি অথবা আইনের অর্থনৈতিক বিশ্লেষণ করছে প্রাকৃতিক তত্ত্বের প্রতিফলন যা আইনে অর্থনৈতিক পদ্ধতিতে প্রয়োগ করে ইহা প্রকৃত আইনের প্রভাব বেক্ষা অর্থনৈতিক ধারণা কোনো আইন প্রয়োগের অর্থনৈতিক বৃত্ত ও কোনটি প্রয়োগে কি প্রভাব ফেলে সেইসব বিষয়কে অন্তর্ভুক্ত করে ঊনিশো একষট্টি সালে উম অরণ্যং একটি নিবন্ধে পরামর্শ দেওয়া হয় সম্পত্তির অধিকার সায়ে সায়িনিত করা হয় করা যায় বা রুচিকতার সমস্যা দিয়ে হ্যাঁ এখন আমার নিবেদন, বর্তমানে সরকারি কাজকর্মে বাংলা ভাষার গুরুত্ব। মাতৃভাষা মাতৃদুগ্ধ যতই বলা হোক না কেন পশ্চিম বঙ্গে সরকারি কাজকর্মে ও প্রশাসনে বাংলা ভাষার গুরুত্ব বাড়েনি। ঊনিশশো ষাট সালের পয়লা বৈশাখ থেকে সরকারি কাজকর্মে বাংলা ভাষার গুরুত্বকে স্বীকার করে নিয়ে উক্ত ভাষায় তা নির্বাহ করার জন্য ফতেয়া জারি করলেও পরিভাষার দোহায় দিয়ে বহুদিন ধরে চলে আসা রীতিনীতিকেই মর্যাদা দেয়া হচ্ছে। অথচ বাংলাদেশের মত একটি রাষ্ট্রে সরকারি কাজকর্মে বাংলা ভাষাকে পূর্ণ মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে। সেখানে আমাদের রাজ্যে তা কেন করা যাবে না তা আর উপলব্ধিগোচর হচ্ছে না। এই বিষয়ে তাই সংশ্লিষ্ট সকলের সৎচিন্তা ও শুভবোধ জাগ্রত হওয়া প্রয়োজন। পরাধীন ভারতবর্ষের ভাষা নিয়ে বিয়সন সাহেব গবেষণা করে জানান যে ভারতে ভাষার সংখ্যা একশ ঊনআশি এবং উপভাষা পাঁচশ চুয়াল্লিশ। এক কথায় সাতশ তেইশটি ভাষা ভারতে প্রচলিত। ঊনিশশো একাত্তর সালের বিপদে ভারতের ব্যবহৃত ভাষার সংখ্যা একশ পাঁচ। কারণ প্রধান ভাষাসমূহের চাপে অনেক উপভাষাই মিশে গিয়েছে। সাম্প্রতিককালে ভারতেও হিন্দি ভাষার দৌরাত্ম্য দক্ষিণ ভারতের বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। এই প্রসঙ্গে ভাষাচার্য সুনীতি কুমার উপ~ চট্টোপধ্যায় সতর্ক করে দিয়ে বলেছিলেন, প্রকৃতপক্ষে অহিন্দি ভাষাগুলি নিজ নিজ প্রদেশে শেষ পর্যন্ত মূল্যহীন হয়ে পড়বে। আমাদের সংবিধানে তিনশ পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেক রাজ্য আইনসভায় রাজ্যে প্রচলিত এক বা একাধিক ভাষাকে অথবা হিন্দিকে সংশ্লিষ্ট রাজ্যের সরকারি ভাষা হিসেবে গ্রহ করবে তবে কেন্দ্রীয় সরকারকে বা

উল্লেখ্য যে সংবিধানের অষ্টম তফসিলে পনেরোটি স্ব~ স্বীকৃত ভাষার মধ্যে ইংরেজির স্থান নেই তবুও পশ্চিম বঙ্গের সরকারি ভাষা হিসেবে বাংলা ও ইংরেজি স্বীকৃতি বর্তমান। ঊনিশ একষট্টির ভাষা কমিশন নির্ধারিত official act অনুযায়ী এ রাজ্যে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় এবং ওই বছরই রবীন্দ্র শত বার্ষিকী উপলক্ষ্যে বাংলা ভাষাকে সরকারি ভাষার আসনে প্রতিষ্ঠিত করার সংকল্প গ্রহণ করেন তদানীন্তন পশ্চিম বঙ্গ সরকার। কিন্তু ভাব-প্রবণতা থাকলেও তখন থেকে আজ পর্যন্ত আন্তরিকার অভাব ভীষণভাবে লক্ষণীয়। বিধান রায় মন্ত্রীসভায় ভাষা বিষয়ে প্রাসঙ্গিক ভাব-প্রবণতা ও বাস্তবে কর্মজগতে প্রতিহত হয়। সরকারি দপ্তরে দপ্তরে বাংলা ভাষার নামাঙ্কিত পরিচয় ফলক স্থাপিত হয়। অফিসারদের বাংলায় যাবতীয় সরকারি নির্দেশ দানের অনুরোধ জানানো হয়। স্বয়ং মন্ত্রীরাও বাংলায় মন্ত্রীসভায় সিদ্ধান্ত গ্রহণ ও কর্ম-নির্দেশনার প্রতিশ্রুতি দান করেন। মনে হয়েছিল বীনা, টিনা, মলিনা মাতৃভাষার দৈন্যদশায় এইবার ঘুঁচবে। বিধান সভায় ও মন্ত্রীসভায় বাংলা বক্তৃতাও শোনা গেল। কিন্তু সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার এখনো কুণ্ঠিত

পরাধীনতার অবসাদে স্বাধীনতার সূর্য যখন উদিত হলো এবং জাতির অবরুদ্ধ আশা আকাঙ্ক্ষার মুক্তি লগ্নেও সূচনা হলো এবং একেই নতুন যুগের প্রভাতে আমাদের দুয়ারে এসে উপস্থিত হলো গণতন্ত্রের রথ। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত দেশের মুষ্টিমেয় মানুষ ইংরেজি ভাষায় প্রবন্ধ, বক্তৃতা, আইনের খসরা প্রভৃতি লিখলেন। নবাগত ইংরেজি ভাষায় দুর্বোধ্য সাইক্লোনের

ইংরেজি ভাষার কৃত্রিম প্রাচীনের বাহিরে রেখে আমরা জ্ঞানে-বিজ্ঞানে, রাজনীতিতে, অর্থনীতিতে এক নতুন সংস্কৃতি গরে তোলার চেষ্টা করেছি। কিন্তু সেই চেষ্টার মধ্যে ছিল এক গণনতন্ত্র বিরোধী দাসসুলভও মনোবৃত্তি। বলা বাহুল্য দেশের মাটির সঙ্গে জল-হাওয়ার সঙ্গে তার কোন যোগ ছিল না। কিন্তু আজ আমরা আমাদের জাতির জীবনে সর্ব ক্ষেত্রে বরণ করে নিয়েছি যে, গণতন্ত্রকে। তার সাফল্যের জন্য গণদেবতার পূজোর প্রয়োজনে গণজন~ জনগণকেই আমন্ত্রণ জানাতে হবে এবং শিক্ষা-দীক্ষা, বিজ্ঞান, বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রেই~ সকল ক্ষেত্রেই অবহেলিত অনাথিনী মাতৃভাষাকে আমাদের বরণ করতে হবে। কারণ মাতৃভাষার সম্মানিত স্বীকৃতি ছাড়া জাতির ক্রোম মুক্তি নেই। আঠারশো একানব্বই সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপচার্য গুরুদাস বন্দোপধ্যায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষার গুরুত্ব দেন। এরপর রবীন্দ্রনাথ নানাসহ নানা মনীষী শিক্ষার বাহন হিসেবে মাতৃভাষার প্রয়োজনীয়তা কি বিশেষভাবে উল্লেখ করেন। কিন্তু আজও আমাদের শিক্ষায়তনগুলিতে মাতৃভাষা হিসাবে বাংলার গুরুত্ব নেই বললেই চলে। আর এই গুরুত্ব হ্রাসের কারণ হলো শিক্ষক ছাত্রসহ জনমানুষের আন্তরিকতা ও উৎসাহ উদ্দীপনার অভাব। সীমান্তের ওপারে স্বাধীন বাংলাদেশে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ঊনিশশো বাহান্ন সালের একুশে ফ্রেব্রুয়ারি বীর শহীদদের আত্মদানের মধ্য দিয়ে রাষ্ট্র ভাষা হিসেবে বাংলা স্বীকৃতি অর্জন করে। উন্নত ও বিজ্ঞানসম্মত মুদ্রলিখন যন্ত্র আবিষ্কার করে তারা সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহারকে সহজ ও সাবলীল করে তুলেছে। আজ যানবাহনের সঙ্গে শোভা পাচ্ছে বাংলায় লিখিত সংখ্যা। বাংলা ভাষায় তার বার্তা প্রেরণও সম্ভব হয়েছে এ~ সেখানে। ঊনিশ একষট্টি সালে official act চালু হওয়ার পরেও সরকারি ভাষা হিসেবে বাংলার কার্যকর ব্যবহৃত হয়নি। কি কি কারণে এগুলো ব্যবহার করা যায়নি তার মধ্যে হলো

দ্বিতীয়ত ইংরেজ বিদায়ের পর আমরা অতিমাত্রায় সাহেব হয়ে উঠেছি এবং আমাদের সর্বক্ষেত্রে ইংরেজি ও ইংরেজিয়ানাকে বেশি মূল্য দিয়ে বরণ করে নিয়েছি। ইংরেজিও সংখ্যা স্কুলগুলির সংখ্যাও বিদ্যাগুলি~ বিদ্যালয়গুলির সংখ্যাও তার প্রমাণ। তৃতীয়ত, পশ্চিম-বঙ্গ ভারত রাষ্ট্রের অঙ্গরাজ্য। কাজেই যোগাযোগের ভাষারূপে ইংরেজি ভাষার গুরুত্ব অনস্বীকার্য। বাংলাদেশের যানবাহনের সংখ্যাঙ্কন এবং তারবার্তা প্রেরণ বাংলায় সম্ভব হলেও ভারত রাজ্যের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের জন্য তা অসুবিধাজনক। স্বইচ্ছা ও আন্তরিকতার অভাবেই এর প্রধান অন্তরায়। চতুর্থত, সরকারি অফিসারদের অনেকেই এখনও শিক্ষা-দীক্ষায় এবং সরকারি কাজে ইংরাজি ভাষায় ওরা ভক্ত। তাই সরকারি কাজে ইংরেজি ভাষার প্রাধান্যে মৌরসি পাটতা বাংলার তক্ষ~ দক্ষ তরুণ অফিসারদের হাতেই হস্তান্তরিত হয়ে যাওয়ার আশঙ্কায় তারা বাংলায় ব্যবহারে বিমুখ। ফলে সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারে মন্ত্রিদের শুভ সংকল্প থাকাত্ত্বেও তা বানচাল হয়ে গেছে। পঞ্চমত যথার্থ পরিভাষার দুর্বোধ্যতা। যেমন পুলিশকে আরক্ষা এই পারিভাষিক পরি-শব্দযোগে যতই আহ্বান করা হোক, বিপদের মুহূর্তে পুলিশকে পাওয়া খুব সহজ নাও হতে পারে। কারণ পুলিশ শব্দটি জনগণের কাছে বাংলায় অধিকতর পরিচিত হলেও আরক্ষা শব্দটি অপরিচিত। ইয়ে কি করছিলে? এই তো বসে আছি তুই বল কি করছিস, অনেকদিন পর মনে পড়লো আর বলিস না এইটা ভাল লাগে না সেই বাড়িতেই বসে আছি, তুই কি করছিস তা কি হয়েছে তোর? বলিসনা এক এক সময় ভাল লাগে না একটুও কিছু মানে জ্বর টর লাগছে, মাথাতে লাগছে কি বলবো ভাল লাগে না একটুকুও ও আচ্ছা জ্বর হয়েছে medicine নিস নি? ওষুধ তো নিতে গেলাম দোকানে কিন্তু সে নিতে যেতে বললো যে দিলে কি বলে না কি ওষুধ

কি বলবো বল এই তো বসে আছি আর কি করবো বল এই তো office এ যে ছিলাম আর কি তো বসে আছি ছুটি হবে এবার চলে যাবো তাই জন্য ফাঁকা ছিলাম তাই phone করলাম তোকে ও কোন office এ কাজ করছিলে তু? জানিস না? না আমাকে তো বলিস না তু তার কি বলবো বলবো যে না বলিস তো আমি জোর করে কি বলতে পারি কিছু আমি তো company তে কাজ করছি একটা কেমন করে কাজ করছিস? তোর আমায় এখন সবে বাদ করছিস কি বলবো বল তোদেরকে এবার, তোরা সবাই কাজ করছিস তোরা মানে আমাদের কে আর কি খোঁজ খবর কিছু নিবি আমাদের, তাই বল তু হয়ে না কি আর কি বলবো তোকে? তুই কি করছিস এখনো? কাজ টাজ কিছু করলি না?

ভালো লাগে না বললে চলবে ভালো লাগাতে হবে তো বুঝলে ভালো লাগাতে হবে, ভালো লাগবে না এমনি এমনি কি বলবো বলো এই দেখো

picnic তোরা যাবে বলছিলি যে তা গেছিল না যাসনি? একবার তো phone করলি নে বললি যে picnic এ যেতে আমি বললাম যে যেতে পারবো না, এই বছরে তোরা?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 গিয়েছিলি তোরা ওইখানে তো গিয়েছিলি কিছু দেখার নাই শুধু dam গুলোই বলে দেখার আর কোনো কিছু সুন্দর করেছে শুনলাম তো জানি না ততটা ভাল লাগলো কি ভালো হলো দেখি বুঝিনি কি ব্যাপার হয়ে এই গেছিলাম বেশ মোটামুটি লাগলো খুব একটা কি মানে খুব ভালো জায়গা তা নয় খুব খারাপ জায়গা না তাও নয় medium চলার মতো জায়গা একটা তার জন্য পরের জায়গা হচ্ছে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 আমার ভালো লাগে না রে ভাই যেতে কি বলবো বল একদম বেকার লাগছে আমার বুঝলি আমি যা শরীর খারাপ তখন হয়েছে যে ভাবছি একটু খাবো ভাত কোটা খাবো তাও ঢোকে না তোকে আর কি বলবো রে ভায়া দুঃখের কথা কেন খেতে তেতে ইচ্ছে করে না কোনো vitamin টিটামিন vitamin খা না কি vitamin নেবো রে ওই এক ভাল লাগে vitamin খেতে ওষুধ এমনিতেই ভাল লাগে না তাও সে ওষুধ ওষুধ সে মনে করিয়ে নেবো

ও কি হবে ওষুধ খেয়ে জ্বর হয়েছে দু দিনের তিন দিনে ভালো হয়ে যাবে ওয়ে আমি জানি বুঝলি তো ও আচ্ছা কেনো ঠান্ডা জলে স্নান করছিস না কি হয়েছে তোর? না ঠান্ডা জলে ঠান্ডা জলে ওই গা ধুচ্চি মানে ওই রকম কিছু নয় ওই আর কি তোর গরম জল করিয়া নিয়া গরম জলে ওই করি এখন বুঝলি তো ও আচ্ছা আচ্ছা বুঝলাম যাই হোক এমনি বাড়িতে সবাই ভালো তো? হম ভালো আছে মা বলছিলো আমার ভালো আছে আবু ও ভালো আছে এখন আসিস না কেনো তুই তো কোনোদিন বাড়িতেই আসিস না রে আসবো আসবো office এ ছুটি পাই না আসলে তাই তো যেতে পারছি না দেখি যদি ছুটি পাই তাহলে যাবো কি বলবো বল তোদেরকে তোরা ভাই বড়ো সরো মানুষ আর তো আমাদের কাছে কিছু বলার মতো নাই দেখ এখন ভাই তাই বললে চলে? তুই একদিন আয়ে না আমাদের সামনে আয়ে একদিন নিয়ে যাবো আমরা

ওই জেনে আর কি হবে ভাল লাগে না রে নিজেকে তো, যাবো দেখি কবে থেকে দেখা হয়ে নি এখন যাবো দেখি কবে আরে ভালো লাগে না ভালো লাগে না একটাই জিনিস বলে যাচ্ছিস তুই রে ভালো লাগে না, ভালো লাগা না রে ভাই কি বলবো বল তো মানে ভালো লাগার জন্য ওষুধ পত্র কিনতে আমি তাহলে সত্যিকারের তোকে বুঝিয়ে দিয়ে কিনে নিতাম ভায়া

ও আচ্ছা তাই না কি ভালো লাগার ওষুধ পেলে তাহলে খেতি মনে হয় না কি ভালো লাগার ওষুধ পেলে সত্যি বলছি কিনে নিতাম দিয়ে খেয়ে নিতাম তো যা হতো হতো তারপরে দেখা যেত